মাঠের ওপর চটের ঘর রয়েছে।

একটা মাঠে কতগুলো লোক দেখতে পাচ্ছি একটা পাহাড়ও রয়েছে।

এখানে একটা গোকুল রেস্টুরেন্ট ফাস্টফুড লেখা আছে।

একটা বাড়িতে বেশ প্যান্ডেল সাজানো হয়েছে।